আসলে অনেকে ভাবে কি আমি শিক্ষিত আমি শিক্ষিত ছেলে বা শিক্ষিত একটা মেয়ে আমার দ্বারা কি? ছোট ছোট ব্যবসা বা টুক তাকে কাজ গুলা কি আমার দ্বারা সম্ভব এইগুলো কি আমাকে মানা মানাইব? ওরা মানে এরকম কিছু ভাবে অনেকে ভাবে সবাই না অনেকে ভাবে আর যারা ভাবে তারাই বেকার। যদি তারা ভাব ,

যে না কাজতো কাজে কাজের মধ্যে কোনো লজ্জা নাই।

হ্যাঁ কাজের মধ্যে কোনো লজ্জা নাই যদি এরকম ভাবতো তাহলে আর এই বেকার থাকতোনা কিন্তু তারা ভাবে যে আমি,

ওই রাস্তায় তারা ভাবতো তাহিলে আর দেখার থাকতো না প্রজন্মের মানুষ গুলা যদিএকটু change করে তাহলেই অনেক কিছু করা যাবে বেকারত্ব দূরকরা যাবে।

মুচি দিল করতাছে তারাও কিন্তু তাদের ওটা একটা চাকরি,

তবে যারা চুল কাটতেছে তাদের ওটা একটা চাকরি, ওগুলাও তো একটা কাজ কাজ তো কাজই কাজ ক কখনো ছোট করে দেখতে নাই।

এই কাজদিয়ায় মানুষ টাকা উপার্জন করে কাজ দিয়া সংসার চলা এই কাজের টাকা দিয়া মানুষ নিজের পেট চালায় family এর পেট চালায় এই কাজ দিয়া এই কাজের, টাকা দিয়াই যার ধরুন কাজ কে কখনোই ছোট করা। দেখা যাই সেটা কেই সরকারি বেসরকারি যেই গুলা আছে ফলে চাকরি সমস্ত মানুষ চাইতাছে ঠিকই কিন্তু মানুষের ওরকম দক্ষতা পাইতো না,

তারা আরেকটু ভালো করতে পারে কিনা ,

মানুষ এর মন মানুষিকতা খারাপ হয়ে যাই যে এই চেষ্টা পড়তেছি পারতেছিনা আবার family গুলা, এরকম কিছু চাকরি না পাওয়ার কারণে অনেক মানুষ কিন্তু মারাও আত্মহত্যা করসে, এরকম চাকরির জন্য আত্মহত্যা করে ভিবিসৎ এ কি করবো এই ভেবে ভেবেই করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইটা depression এ ভোগে এই না ভাবি যে কি করবো আমি একটা শিক্ষিত ছেলে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমি কি করবো আমার দাঁড় সাকিলা তো সম্ভব হইতাছে না আমার ভবিষ্যৎ নষ্ট হইতাছে,

কিছু মানে য়ে করতে পারেনা ভাবতে পারেনা। মানুষ এর এই যে চাকরি চাকরি করে মানুষ এর life এর আসল জিনিষটা মানুষ হারায় ফেলাই আসল life এর মজাটা যে, এই ওটা তা মানুষ কিন্তু নষ্ট কইরা ফালাইতাছে ,

আমি শিক্ষিত আমার শিক্ষাটা আমার মধ্যে থাক তা তাতে কি আমি কাজ করি অন্য কিছু করি আমি আমার মতো করে বোরো হলাম আমার মতো করে একটা কিছু ভাবাও এমন একটা কিছু ,

হবে না তো আপ্পু আজকে আমার যে চাকরির আলোচনা সেটা আমাদের জীবনে অনেক গুরুত্ব পূর্ণ তো আজকে আমাদের এখানেই থাকে আপনি call টা কেটে দিন আমিও কেটে দিচ্ছি, আচ্ছা আচ্ছা।